একটি ব্যা একটি ঘোড়া আছে-এ একটি বিল্ডিং আছে-এ একটা ব্যানার আছে-এ একটা হুন্ডা আছে-এ। হম কিছু মানুষ বছে বসে আ--

অনেক জলের মাঝখানে সামনে অনেকগুলো পুরুষ পিছে অনেকগুলো মহিলা হাতে হাত বেঁধে সোজা হয়ে দাঁড়িয়ে আছে ।

একটি লোক শুয়ে আছে। তার পাশে একটি পানির বোতল আছেআরেকটি লোক দা নুয়ে তার পা ধরে কি যেন করছর। দুটি লোক--

একটি গরু গরুর ওইপাশে একটি লোক একটি মহিলা দাঁড়িয়ে আছে | মহিলার পিছে একটি দরজা আছে চারপাশে ওয়াল আছে উম চারপাশে ওয়াল আছে |

হ্যাঁ একটি লোক মাথায় কি নিয়ে হেটে যাচ্ছে। ওই পাশে একটি লোক রড নিয়ে দাঁড়িয়ে আছে। অনেক গুলো রড বিছানো আছে। এ পাশে রড কিছু দাঁই আছে।